তার সঙ্গে দেখা যাচ্ছে সুন্দর রামধনু।

রাস্তায় কত গুলি যানবাহন দেখা যাচ্--

সূর্য উঠছে পূর্ব দিকের আকাশে।

নদীটি একটি নৌকা ঘোড়া ঘুড়ি করছে ।

এই খানে একজন মেয়েকে দেখা যাচ্--

একটি রিস্কাও দেখতে পাওয়া যাচ্ছে।

ওই দূরে অনকে গাছ পালা জঙ্গল পাওয়া যাচ্ছে।

এইটি একটি বড়ো কাপড় এর দোকান।

এ রাস্তার এক পাশে চলে গেছে । দূরে বড়ো বড়ো জঙ্গল।

দোকানটি সবে খুলছে মাত্র।

একজন লোক সেইদিকে দেখে ফটো তুলছে ।